ভালুক পাহাড়ে শালবনির মতো অধিবাসী অবশিষ্ট গ্রামগুলিতে tank এর জল সরবরাহ করতে হয় এবং জন প্রতি বছর পঞ্চায়েত থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ করতে হতো।

উসুম্বা বর্ষার পাহাড়ির মতো গ্রামগুলি একটি অংশে দীর্ঘদিন ধরে পানিও জলের সমস্যা ছিল। এই জানিস আমাদের এখানে মানে পশ্চিমবাংলায় আমরা তো প্রথমে কি করি প্রথমে আমরা তোর ten পাশ করি বা যে টাকে আমরা বাংলা medium এর যে ভাষায় বলি মাধ্যমিক তারপর আমরা দি তোর twelve মানে হচ্ছে আমাদের বাংলার যে মানে আমাদের যে বাঙালি যে board সেই অনুযায়ি আমরা যেটাকে দি হচ্ছে গিয়ে তোর উচ্চমাধ্যমিক কিন্তু এরকমই ভারতের বিভিন্ন জায়গায় আছে যেখানে হল তোর ten এর পর direct মানে তুই ten এর পরেই তুই college এ চলে যেতে পারিস মানে যেমন আমি জানি যে তোর মুম্বাই আছে ওখানে এরকম মানে ওখানে মানে যে তোর শিক্ষা ব্যবস্থাটা ওখানে এরকম যে তুই ten এর পরেই তুই college এ চলে যেতে পারিস সেটার সেটা তোর কি মনে হয় যে আমরা কেন eleven twelve টা school এ পড়ি আ তো দেখ যদি এই কথাটা বলতে যাই তো আঃ এটা যদিও আমার মার কাছ থেকে শোনা তো আমার মা বলেছিলো তো আমার মা একবার বলেছিলেন যে আ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

আমার আমার এই দিকটা নিয়ে কোনো অভিযোগ নেই কারণ আমার মনে হয় যে আ এটা এক দিক থেকে ঠিকই আছে কারণ আ ten এর পরে college চলে যাওয়া মানে ten এ ten এ তো আমরা অতটাও কিছু জেনে উঠতে পারিনা তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ten এর পরেই সরাসরি college এ চলে যাওয়াটা একটু আহ উম একটু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 অন্তত সেটা দেওয়ার পরে যদি আমরা college যাই তো সে ক্ষেত্রে আমরা কিছুটা হলেও সেই বিষয়টা যেটা আমরা college গিয়ে নিচ্ছি তো সেটা বিষয়ে আমাদের কিছুটা অন্তত জ্ঞান থাকবে তো সে ক্ষেত্রে আমার মনে হয় যে আ একদম যে ten এর পরে যেটা college এ চলে যাওয়ার যে ব্যাপারটা তো সেটা না থাকাটাই ভালো তো এবিষয়ে তোর কি মনে হয় না আমারও মনে হয় কারণ আমাদের কি বলতো এখানকার যে তোর শিক্ষা ব্যবস্থাটা সেটাই এরকম ভাবে কারণ আমার যতদূর মনে যে বাইরের যে রাজ্য গুলো আছে রাজ্য মানে রাষ্ট্র রাজ্য ওখানে কি করা হয় বলতো ওখানে ওই class six বা seven থেকে তো ওই time থেকেই ওদেরকে বলা হয় যে আমাদের যেটা হয় তোর ten এর পর দিয়ে মানে মাধ্যমিক এর পর দিয়ে আমরা আমরা যেটা কি নিজেদের পছন্দ মতো stream গুলো choose করি আমরা কোনটা নিয়ে পড়বো না তোর বিজ্ঞান নিয়ে পড়বো না তোর commarce নিয়ে পড়বো না তোর এমনি arts নিয়ে পড়বো মাধ্যমিক দেওয়ার পর গিয়ে তখন্ গিয়ে আমরা নিয়ে আসি যে এটা নিয়ে আমার পড়ার ইচ্ছা আছে তো আমি এটা নিয়ে পড়বো বা আমার এটা নিয়ে বা অঙ্ক বেশি ভালো লাগে বিজ্ঞান নিয়ে পড়বো এরকম কিছু জিনিস তো সেটা তোর্ ওদের ক্ষেত্রে মানে বাইরের যে রাজ্যগুলো আছে সেখানে

তো সেই বিষয় অনুযায়ী ওদের ওই ভাগ টা শুরু হয়ে যায় শুরু হয়ে গিয়ে সেই তখন থেকে তাদের সেই বিষয় টা নিয়ে পড়াশোনা শুরু হয়ে যায় তো আমার মনে হয় সেই অনুযায়ী ওদের ক্ষেত্রে ওই জিনিস টা ঠিক আছে ten অবধি গিয়ে ওরা বুঝতে পারে যে কোন জিনিসটা নিয়ে পড়া ঠিক হবে মানে পড়া ঠিক হবে সেটা না আসলে তারা সেই জিনিসটা নিয়ে অনেকটা এগিয়ে যায় যদি ধর কেউ বিজ্ঞান নিয়ে থাকে তাহলে সে ততদিন এ সুধু অঙ্ক তারপর তোর জীববিদ্যা biology তারপর মানে জীববিদ্যা যাটাকা বলি জীববিদ্যা তারপর্ পদার্থবিদ্যা তারপর্ তোর্ chemistry মানে রসায়নবিদ্যা নিয়ে পড়তে থাকে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 আমরা যেমন eleven twelve টা school ছিলাম ওরকমই হবে যদিও আমি সেই জিনিস টাকে অনুভব করিনি বা করতে পারিনি কারণ আমি তো এখানে school এ পড়েছি তো আমার মনে হয় যে ওদের ব্যাপারটা সেই অনুযায়ী ওদের শিক্ষা ব্যবস্থাটাকে তৈরী করা হয়েছে ওরা যাতে ten এর পরেই college এ চলে যেতে পারে এটার ফলে আমার একটা দিক থেকে কি মনে হয় বলতো আমরা বাংলায় যারা থাকি আমাদের একটা disadvantage মানে আমাদের একটা বা অসুবিধা হচ্ছে কি আমরা অনেকটা পরে এ যাই তো তো আমাদের টা অনেকটা পরে গিয়ে হচ্ছে হয়তো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 পড়তে ভালোবাসে মানে পড়েই যায় পড়েই যায় পড়েই যাই এরকম type এর একটা ব্যাপার ওরা job টব অনেকটা পরেই করে পড়াশোনাটাই আগে করে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 মানে ইচ্ছা করে বলতে যখন পড়ার মধ্যে থাকি তখন মনে হয় অনেক চাপ পড়াটা শেষ হলে হয়তো অনেকটা relief পাবো অনেকটা শান্তি পাবো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 এটা না করে থাকতে পারছি না তো সেখান থেকে আমার মনে হয় কোথাও এই কথাটা হয়ত সত্যি কারন আমার মনে হয় যে একটা পড়াশোনার মধ্যে থাকতেই হয়ত আমি পছন্দ করি সেই জিনিস টা যখন থাকে না তখন বোঝা যায় যে আসলে সেই জিনিস টাকে কতটা মিস করছি আমার মনে হয় কোথাও এই কথাটা সত্যি আছে কারন উম একজন মানুষ হিসাবে আমার তহ পড়াশোনার মধ্যেই থাকতে ইচ্ছা করে এবং আমি এখনও পড়াশোনার মধ্যেই আছি

এই কথাটা আহ আমার ক্ষেত্রে অনেকটাই খাটে তহ তোর কি মনে হয় মানে নিজের নিজেকে নিজের হিসেবে কি মনে হয় দেক আমি বলতে গেলে কিন্তু আমারও সেই ব্যাপার টাই আছে যে পড়াশোনার মধ্যে থাকতে সত্যি সত্যি ভাল লাগে আমার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

বিভিন্ন রকমের রেডিও, গল্প, কবিতা, গান সব কিছু রবিন্দ্রসঙ্গিত সব দিয়ে আছেন তো বাঙালি মানে বাঙালি রা তহ রাবিন্দ্রনাথ ঠাকুর উনি আমাদের emotion উনি আমাদের আবেগ সবকিছুই করান উনি এতটা পরিমানে ্মানে ওনাকে নিয়ে তোর কি মনে হয় আমার তহ মনে হয় যে উনি এতটাই আধুনিক ছিলেন যে দেক এখনও অব্দি আমরা ওহ মানে কতটা এগিয়ে এসেছি উনি যখন জন্মে ছিলেন বা উনি যখন মারা গেছিলেন তখন তহ আমরা জন্মাই নি কিন্তু এখনকার দিনে দেখ রবিন্দ্রসঙ্গিতের প্রতি টান টা থাকতে পারেনা মানে ওনার গান গুলো কতটা আধুনিক ছিল যে এখনকার দিনেও গান গুলো কি ঠিক মনে হয় যেন আমাদের সাথেই মিলিয়ে করা গান গুলো ওনার তহ তোর কি মনে হয় এ ব্যাপার টা নিয়ে দেখ রবিন্দ্রনাথ ঠাকুর অব্বশই বাঙ্গালির গর্ভ বলা যায় তহ সারা বিশ্ব তাকে এক কথায় চেনে কবিগুরু হিসেবে চেনে

প্রচুর জিনিস তিনি লিখেছিলেন আর আমি তহ আমরা মানে শুধু আমি নয় এটা আমরা সবাই বইতে পরেছি ওনার সম্পর্কে উনি ছোট বেলায় পড়াশোনা করতে অতটা ভালবাসতেন না তাই স্কুলে হয়ত উনি কম গেছেন কিন্তু তার পরেও তিনি এত ভালও ভালও এত আহ যেটা খুভ ভালরও ভালরও বেশি বলা যায় তহ সেরকম আহ সেই একটা লেভেল যেটা আমরা বলি তহ সেই পর্যায় তিনি নিজেকে নিয়ে গেছেন তার যে লেখনি তার লেখা সমস্ত কিছু যেগুলো আজ সুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই আহ বিশ্বের সমস্ত মানুষ আহ যানেন ওনাকে ওনার গল্প ওনার কবিতা ওনার সাহিত্য কাব্য নোবেল যাই থাকুক না কেন তারা সেগুলকে পরেছে সেগুলো করে তাদের ওনার প্রতি যে স্রধা সেটা বেরেছে তহ সেক্ষেত্রে আমারও মনে হয় যে আমরা এতটা পেরিয়ে এসেছি আহ যতটা এখনও পেরনো অনেক বাকি আছে তহ সেটা সেটাও আমার মনে হয় যে সেখানেও আমারা ওনাকে আহ বাদ দিয়ে কোনও কিছু করতে পারব না

ওনাকে বাদ দিয়ে ওনার কোনও কিছুকে বাদ দিয়ে আমরা এগোতে পারবনা সেটা এখন এই সতাব্ধি তে হোক কিংবা অন্য কোনও সতাব্দিতে অন্য কোনও ক্ষেত্রেও সেটা ওনাকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারবনা আ আমার তো এটাই মনে হয় হ্যাঁ দেখ এটা আমার ক্ষেত্রেও মানে আমার ক্ষেত্রে কি প্রতিটা বাঙ্গালির ক্ষেত্রে এককি রবিন্দ্রনাথ ঠাকুর মানে কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর মানেই হচ্ছে হল তাদের নিজেদের একটা গর্ব বাঙ্গালির গর্ব আর আমরা যেভাবে মানে রবিন্দ্র রবিন্দ্র জয়ন্তি টা পালন করি তারপর বাইসে শ্রাবন পালন করি পঁচিশ শে বৈশাখ রবিন্দ্র জয়ন্তি আমরা পালন করি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 এটা না যে ওনার ওনার জন্য কারও কোনও দিনও স্রধা কমে গেছে বা কোনও কিছু আর এটা কমার কথাও না কম্বেও না আমার যতটুকু মনে হয় কারন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

পড়ে পড়ে বড় হয়েছি তহ ওনার যে ওনার কি বলব ওনার যে এত সুন্দর লেখাটা আমার মনে হয় লেখার মধ্যে আমার মনে আছে ওটা এখন বলতে পারিস যে আমার ভাই আমার ভাই আছে ভাইদের গল্পের মধ্যে ছিল কাবুলিওয়ালা বলে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

রাতের বেলা তহ কোনও দিন সম্ভব না কারও পক্ষে মানে কোনও বাঙ্গালির পক্ষে এবং যারা বাঙালি নয় তারাও মনে হয় ওনার বই অব্বশই পড়ে তাদের ক্ষেত্রে ওই জায়গাটাই মনে থেকে যায় যে ওনার যে ছোট ছোট জিনিসপত্র গুলো আছে মানুষ কিভাবে কোনও একটা জিনিসের প্রতি প্রতিক্রিয়া দেখায় তো সেই জিনিস টাই ওনার প্রতিটা যে চরিত্র আছে চরিত্র সেই গুলোর মধ্যে ভরে ভরে দেওয়া যে লোকে এরকম ভাবে জিনিসপত্র গুলকে সাধারন লোকে বেশিরভাগ প্রতিটা গল্পের সবাই হচ্ছে সাধারন মানুষ সাধারন মানুষ মানে আমার আর তোর মতো ধর তো এরকম মানুষ লেখা উজ্জ্বল আছে বলেই মনে হয়

তো সেগুল এরকম এমনি বাঙ্গালিদের গর্ভ তো কেমন গর্ভ সেটা আর কি বা বলব সবাই যানে লাস্ট স্টেপ Hello হম হ্যাঁ মৌসুমী কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আর বলো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

আর বলো কি আজকাল মানে কি পড়াশোনা চলছে? কাজ বাজ ধরেছো কিছু? হ্যাঁ কাজ বাজ তো খুঁজছি এখন।

কি হয়েছে খোঁজার পড়ছে কাজ বাজ গুলো? হ্যাঁ ভালো মানে একটা কিছু পাচ্ছি না। একটা মানে হয়না যে দেখে একটু চলতে হয়। এরকমই কিছু ওইটা একটা ভালো পাচ্ছি না।

মানে কি? সরকারি খুঁজছো? তাই জন্য অসুবিধা হচ্ছে নাকি?

হ্যাঁ, ওইটাই ব্যাপারটা হ্যাঁ সেটাই এমনি দেখো এমনি যে আমরা জানি কিন্তু আট সাত দশ বারো হাজারে কাজ গুলো অনেকই আছে।

সেটাই আর সেরকম increment ও নেই যে এখন ঢুকে হম গেলে একবছর পর যদি ভালো দেয়। ওই ঘেঁষে যেতে হবে অত টাকার মধ্যেই।

তাই না না একদম ঠিক আর বলছো ভাবতে তুমি। পারছি না কি করা যায়? একদম ঠিক।

এরককম দিদি না হলে বলছে এক হম interview দিলাম, সবকিছু করলাম কিন্তু কাজ কেউ বলছে ব্যাঙ্কে দেবে এই দেবে ওই দেবে। কিন্তু পরে দেখা যাচ্ছে interview এর পর crack করে নেওয়ার পর যে তোমাদের হম BPO center বা কিছুতে দিয়ে দিচ্ছি। উম না না করলে ওদের কি সব হবে বোলো? ওই সব ওই সব করলে লাভ নেই। ওর থেকে ভালো বাড়িতে বসে থাকো।

ওর থেকে ভালো বাড়িতে বসে থাকো ঐটা বেশি ঠিক হবে।

হ্যাঁ একদম ঠিক কথা। Target এর কাজ টা তো সবচেয়ে ফালতু হয়। আর BPO ব্যাপারটা কি বলোতো? BPO করতে অসুবিধা নেই যদি illegal থাকে, হ্যাঁ তাহলে কি করবে? তাহলে মাসের মাসের শেষে আর তাকাই পাওয়া যায় না। company হ্যাঁ হ্যাঁ তারপরে কি পুলিশ ফুলিশ যদি এসে যায় তো কপাল খারাপ।

ওইটাই যে লুট মার্ টা যে চলছে আজকাল ফোন black list

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটা কি বলা যায় আমি জানি না যেহেতু। কিন্তু অনেকগুলো দেখেছি ওরকম আছে।

টাই খারাপ ব্যাপার আছে ঐসব গুলো। তার চেয়ে বরং না করে ভালো বাবা। হম একটু বসে যাবো ওইটা ঠিক আছে।

এইসব অনেকটাই অসুবিধে বাবা।

আরেকটা school এ job পেয়েছিলাম এ আচ্ছা আমাদের নেপালগঞ্জের ওইদিকে একটা school আছে। মানে ওই নতুন

আহ school এর নাম সেন্ট ডিক্লিয়ার্স না কি একটা। আচ্ছা আচ্ছা ওখানে ওই school এ job পেয়েছি বলছে যে, আগে তোমাকে ছ হাজার দেওয়া হবে। ছ এই রে হাজারে পোষায়? বলছে এখন নতুন school খুলেছে বাচ্চা অত নেই। তাহলে আমরা কি করবো? তাই না? হম সে কি কথা?

সেটা হ্যাঁ তে আমার উঠবে তাই না? হ্যাঁ ভালো ইংলিশ medium student দেখে নিলে। ঠিকই কথা একদম বলেছো সেটাই এরকম হয় নাকি?

এত পড়ালেখা করে যদি ছ হাজার টাকায় কাজ করবে হ্যাঁ। আমি মেনে নিতাম হম কবে বলতো? যখন বলতো কি ঠিকাছে এরকম কাজ আছে তোমার future এর কাজে লাগবে।

তাহলে মেনে যাওয়ার ছিল কি ঠিকাছে আহ ছ হাজার যদি এক বছরের জন্যে PF হয়। হম একহাজার দেড় হাজার যদি PF এ কি হয়? এক হাজার দেড় হাজারে কাজ করে তারপরে এক লক্ষ্য সেটাই এক লক্ষ্য এক লাখ দু লাখ টাকা থাকে তাহলে অসুবিধা টা নেই।

সেই না কারণ এখন তো দেখো, গাড়ি ভাড়াও তো লাগে না? তারপর হ্যাঁ রোজ

গাড়ি ভাড়া আছে দেখো ব্যাপার গাড়ি ভাড়াটা না আমি মেনে নেবো ছ হাজার টাকা ঠিকাছে হম একটা যদি মানে কাজ দেখানোর জন্য ছ হাজার টাকা নেয় কিন্তু ওর পরে কি আছে?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

যদি ভালো কিছু নিয়ে নি।

তাহলে অসুবিধে তা নেই।

কিন্তু এমনি ছ হাজার টাকা করে আর তারপরে বলবে কি school নতুন আছে। আর তারপরে এক বছর পরে বলবে কি কোনো লাভ নেই। মানে আমি বাড়াতে পারবে না টাকাটা। হম ওর থেকে ভালো না করে ভালো।

বেশি থেকে বেশি বাড়াবে বলবে কি ঠিকাছে আপনার যে খাটনি করেছেন, এক হাজার টাকা বাড়িয়ে দেব তাহলে কি লাভ ওরকম কাজ করে? হ্যাঁ আর খাটনি তো আছে না? টাকা তো দেবে ব্যাপারটাতো

দেখো খাটনি problem নেই। problem টা কোথায় আছে?

যদি ফল পাই না তাহলে কি লাভ খেটে?

কি করছো বলো? আমার? আমি এখন একটা ব্যাঙ্কে কাজ করছি।

হ্যাঁ আই সি আই সি আই ব্যাঙ্কে একটা as a cashier কাজ করছি। কিন্তু বেশি দিন করবো না। কেন কি problem হচ্ছে? নাহ problem টা কিছু না। তাহলে? একটু থামো এই কাজের massage একটু থামো। হ্যাঁ ব্যাপারটা কি বলতো? কি আহ আই সি আই সি আই ব্যাঙ্কে as a cashier কাজ করছি। কিন্তু ওইখানে বেশি দিন থাকবো না। আমাকে দিচ্ছে আঠেরো হাজার টাকা কিন্তু মানে বলে গিয়ে future prospect টা নেই। আচ্ছা future prospect টা নেই মানে কাজ করলে ঠিক আছে।

এরা main branch এ দেয় না। মানে যেখানে ভিড় ভিড় হয় হম হম crowd হবে ওই জায়গায় দেয় না। আচ্ছা এরা দেয় যেখানে ব্যাঙ্ক টা নতুন খুলেছে, হ্যাঁ হ্যাঁ customer লাগবে ওইখানে দেয়। ওইখানে গিয়েও কি বলবে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

হ্যাঁ এইটাই আর তারপরে বলবে দশ টা FD করাও যে লোকরা আছে ওদেরকে কথা বলে FD করাও। হম তারপরে কি আছে? FD করার পরে যদি ভেবে নাও, কি যদি তুমি তোমার account এ দশ লাখ টাকা আছে, তো তুমি চাইবে কি আমি চার লাখ টাকা বার করবো। হম ব্যাঙ্ক manager বলবে কি না কথা বলো, চার লাখ টাকা একদিনে হবে না। বলো আজকে আমি এক লাখ টাকা দেব কালকে এক লাখ টাকা দেব পরশুদিন এক টাকা এক লাখ তাহলে balance maintain হবে। আর payment তোমার টাকা তোমার নেই। তাহলে এরকম করে কি হবে?

হ্যাঁ তারপর আচ্ছা এইটা আছে তাহলে এইটা চিটিংবাজি কাজগুলো আমাকে ভালো লাগে না।

চিটিংবাজি কাজ করে মানে লাভ নেই হ্যাঁ ভালো লাগে না। তাই জন্য আমি বলছিলাম কি? নাহ বেশিদিন করবো না যেদিন পেয়ে যাবো কিছু ভালো সেটাই তো না? Change করে নেবো। হম তা আমি ভাবছি কি? এই যে তোমার এই যে এর exam আছে ওইটা দিচ্ছি।

আর তারসঙ্গে কি আছে কি? school গুলো তে try করছি। যেহেতু আমার এম কম আছে আর তার সঙ্গে বি এড আছে।

School গুলোতে try করছি যদি হয়ে যায় তাহলে ভালো। কপাল ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না একটা ভালো school এ পেয়ে গেলে মানে যেরকম বড়ো বড়ো school হয় না? যেমন হম এম কে ভিল, মানে বিড়লা মেমোরিয়াল, বি ডি মেমোরিয়াল এইগুলো

তাহলে কি আছে কি? এটা এ থাকবে মানে look এ থাকবে। কি হ্যাঁ হ্যাঁ আমি ওখানে পড়াচ্ছি ওটা হম হম হম আমার culture ব্যাপার এইটা।